ছবিটি দেখে একটি ইংলিশ মিডিয়াম স্কুল বলেই মনে হচ্ছে।

ছবিটি ডালা রেল স্টেশন আমারকোনদিনও স্টেশন -এ যাওয়া হয়নি তবে স্টেশন --

ছবিটি দেখে একটি তেলে ভাজার দোকান মনে হচ্ছে।

ছবিটি কিশোর কুমারের মূর্তি দেখেই মনে হচ্ছে। কিশোর কুমার ছিলেন বিখ্যাত গীতকার। তার গানের গলাও ছিল খুবই সুন্দর। আমরা এত বড় হলাম তাও আমরা কিশোর কুমারের গান শোনা ছাড়িনি।

লোকটি যিনি বানিয়েছেন তার হাতের গুণও খুব ভালো | এরকম মূ-মূর্তি সবাই বানাতে পারে না তবে ইনার জন্য শুভকামনা ।